একটা ছেলে হোয়াইট কালারের জামা পড়া এবং নীল প্যান্ট পড়া কিছু গাড়ির ওপর ড্রিল দিয়ে কিছু করছে তার রাতে রয়েছে একটি ড্রিল মেশিন এবং--

সামনে একটি মিল্ক প্রোডাক্ট এর একটি আমুলের পোস্টার দেখা যাচ্ছে এই পাশে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে যেখানে দুইজন ভদ্রলোক ফাটিয়ে আছে এইপাশে একটি--

সামনে একটি শপিং মল দেখা যাচ্ছে যেখানে অনেক কটি শার্ট ঝুলছে ব্ল্যাক এর এর ওপর স্ট্রাইপ দেয়া একটি গ্রীন কালারের একটি অরেঞ্জ কালারের এবং একটি লাইট গ্রীন ।

ডেক্স-স রাখা আছে । যেটি ব্লু কালারের একটি অ্যা বোর্ড রাখা রয়েছে যেটি ব্ল্যাক কালারের । তার ওপর গাছ আঁকা রয়েছে কিছু ।

হোয়াইটের ওপর কিছু লেখা আছে পিঙ্ক এর ওপর কিছু লেখা আছে এবং অরেঞ্জ এর কাগজের ওপর কিছু লেখা আছে দূরে কাঁচের জানলা দেখা যাচ--

সামনে একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লেখা একটি হোর্ডিং দেখা যাচ্ছে নিচে কোলাপ্সিবল গেট দেখা যাচ্ছে যাতে-এ-এ কালারটি হচ্ছে গিয়ে রেড ।

সামনে দুটি বাস দেখা যাচ্ছে। একটি রেড এন্ড হোয়াইট কালার -এর পেছন দিকে একটি গ্রীন কালার -এর বাস রয়েছে। একজন ভদ্রলোক গ্রীন কালার -এর--

ঝোলানো রয়েছে দূরে একটি জলাধার দেখা যাচ্ছে তার জলাধারটির উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে কিছু লোক সেই ব্রিজ দিয়ে চলে যাচ্ --

একটি হোয়াইট কালারের বিল্ডিং দেখা যাচ্ছে তার বাউন্ডারি টি ব্লু কালার দিয়ে এবং সামনে একটি পুরোনো পাঁচির দেখা যাচ্ছে পাচিলের এই পাশে ছোট ছোট কিছু গাছ দেখা রয়েছে।

রাস্তা দেখা যাচ্ছে দূরে আর একটি বিল্ডিং সেম কালার -এর ই দেখা যাচ--

সামনে একটি পোসেশন হেঁটে আসছে যেখানে আ গাড়িটি গাঁদা ফুল দিয়ে সাজানো কিছু পতাকা রয়েছে রেড কালারের একজন ভদ্রলোক সামনে টাক তাকে দেখা যাচ্ছে একজন--

একটি ছেলে সেলুন -এর ব্ল্যাক কালারের এপ্রন পরে দাঁড়িয়ে আ --

ছেলেটি চেক চেক জামা পরে আছে। তার উম অ্যা প্যান্ট রয়েছে জিন--

সামনে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটি মঞ্চ রয়েছে যেটি কালার হচ্ছে অরেঞ্জ কালারের কিছু লাইট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের দূরে কিছু চেয়ার -এ।

একটি ব্রিজ -এর ওপর দিয়ে একটা ছেলে সাইকেল নিয়ে চলে যাচ্ছে এবং দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে এবং ব্রিজ -এর ওপর।

একটা জায়গায় কিছু লোক জমায়েত হয়ে বসে আছে দূরের দিকটা দেখা যাচ্ছে স্টেডিয়াম -এর মতো সেখানেও বসার জায়গা রয়েছে সামনে এ--

ইনসো ডাইন বাচ্চাদের ক্রিম তেল ইন্দুলেখা স্কচ বাইট আ- ব্যাটারী অনেক কিছু শ্যাম্পু --

এই পাশে দুজন ছেলে দাঁড়িয়ে আছে কিছু বাইক সামনে দাঁড় করানো রয়েছে। দুজন ভেতর দিকে ঢুকে যা --

এইখানে কিছু মাছ দেখা যাচ্ছে একজন মাছ কাটছে একটি ওজনদারী দেখা যাচ্ছে। কিছু চিংড়ি মাছ রয়েছে তার দাঁড়িপাল্লার মধ্যে কিছু মাছ রয়েছে ।

একটা জনিতা হিন্দু হোটেল লেখা আছে ব্ল্যাক কালারের তার মধ্যে ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা আছে একজন ভদ্রলোক খেতে আসছে সামনে একটি নীল কালারের --

শপিং মল দেখা যাচ্ছে যেখানে কয়েকটি জামাকাপড় ঝোলানো রয়েছে দূরে লেখা রয়েছে বেস্ট স্কিল জোন ।

একটি চার্চ দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ রেড কালারের তার মাথায় ক্রস সাইন দেয়া রয়েছে দূরে একটি গ্রীন কালারের বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি মোর দেখা যাচ্ছে। তাতে সামনে একটি বড় ঘড়ি রয়েছে। একটি স্ট্রিট লাইট দেখা যাচ্ছে। কয়েকজন বাইক এবং সাইকেল নিয়ে চলাফেরা কর--

গ্রিল দেওয়া দরজা রয়েছে এই সাইড কিছু গাছপালা দেখা যাচ্ছে পাঁচিলের গায়েই ই গ্রীন কালার দিয়ে কিছু লেখা রয়েছে ।

এপাশে একটি ইয়েলো কালার এর গামলা রয়েছে।

একটি টুল রয়েছে আর কিছু মোবাইল ডিসপ্লে -তে সাজানো আছে।